উম- বাস স্ট্যান্ড হতে পারে আর হু- কয়টা বাড়ি বাড়ির উপরে ট্যাংক - ই ট্যাংক - ই গুলো দেখা যাচ্ছে গাছপালা কয়েকটা বিল্ডিং দেখা যাচ্ছে ।

কয়েকজন লোক আছে লোকটা এখানে উম- গাছ ফাজ অনেক কিছু সুন্দর লাইটিং দিয়ে করানো লাইটিং দিয়ে অনেকটা করানো হচ্ছে এখানে অনেক লোক আ--

আম এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে কয়েকটা গাছপালা দেখা যাচ্ছে এখানে রাস্তাঘাট দেখা যা--

আমি এখানে রাতের কিছু রাতের অন্ধকার এখানে কয়েকটা গা একটা গাছ দেখা যাচ্ছে।

আর কিছু-উ মানে বাচ্চাদের খেলার মত কিছু জিনিস দেখা যাচ্ছে।